একদিন আমি আর আমার ভাই একটি মোটর সাইকেল করে যাচিলাম একটি রাস্তার অপর থেকে highway থেকে ওখানে একটি যখন রাস্তা দিয়ে যখন জাছিলাম একটি বিশাল বর একটি আওয়াজ পেলাম এবং আওয়াজ টি পাওয়ার সমই বুঝতে পারলাম সামনে কিছুর সাথে সংঘর্ষ হয়েছে এবং সামনে যখন গিয়ে দেখলাম এখানে দেখতে পেলাম যে কুয়াশাই তেমন কিছুই দেখা জাছহিল না এবং যখন গিয়ে দেখতে পেলাম যে সামনে একটি বাস ও একটি লরি এর সংঘর্ষ অনেক মানুষ আহত হয়েছে এবং যখন বিস্তারিতটি যখন ঘটনা টি যখন দেখতে যাচছিলাম তখন দেখলাম লরি টি ধাক্কা দিয়ে একটি দকান এর সাথে ধাক্কা লাগার কানেই লরি টি দারিয়ে যাই এবং বাস টি একটি ধান খেতের অপরে গিয়ে পরে যাই এবং অনেক মানুষ তখন বাঁচাও বাঁচাও বলে

এবং হাসপাতাল কে আমি phone করলাম এবং ambulance কে আসার জন্য আমি call দিলাম আবং যখন আসছিল ambulance কিছুখন পর এবং তার ভেতর থেকে আমি এবং আমার ভাই এবং আসে পাসের অনেক লোক জন প্রতিবেশী তারা এসে আমাকে help করছিল এবং help করার সময় কিছু কিছু যারা অনেকে আছে যারা spot dead হয়ে গেছিলো এবং যারা এখনো আছে যেমন অনেক বাচ্চা অনেক বুড়ো অনেক মানুষ যেরকম অনেকে বেচে আছে তাদের সনাক্ত করার চেষ্টা করছিলাম যে লরি driver টা ছিল তিনি ছিলেন এখন তিনি সেই জাগাটাই spot dead হয়ে যাই এবং যে লরি টির যে খালাসি ছিল সে খালাসি গারিটি ফেলে রেখে এবং তার driver টিকেও ফেলে রেখে সে ওখান থেকে গুরুতর অবস্থাই পালিয়ে যাই এবং পুলিশ কিছুখন পরে আসলো আসার পরে investigation সুরু করল এবং কাতারে কাতারে লোক চারিপাশে উম চারিপাশে দারিয়ে দারিয়ে সারি সারি ভাবে দারিয়ে গেল এবং প্রচুর লোক একজাগায় জর হয়ে গেল এবং একটি করে ambulance আসছে এবং অই বাস টি ধান খেত থেকে বের করার পরে কিছু কিছু মানুষ কে বের করা হল এবং যে দারিয়ে গেল যারা উম যারা উম মারা গিয়েছিল সেই মৃতদেহ গুলিকে রাস্তাই সুয়ে দিছহে এবং তাদের বারির লোক কে নতিভুক্ত করে তাদের বারির লোকজন কে সপে দেওয়া হচ্ছে এবং এর থেকে মানে বিস্তারিত ঘটনা টি যখন পুলিশ investigation করছিল তখন জানা যাই যে গারিটি যে লরি driver টা চালাইয়াছিল তিনি মদ্দ্যপান করে গারিটি চালাইয়াছিল এবং যেই খালাসি টি বেপাত্তা হয়ে গিলছিল এবং সেই খালাসি টি একটি ধাবাতে যে পুলিশ টা তাকে গিয়ে ধরতে পারে এবং সেটি সে একটি হাসপাতাল গিয়ে medical এর জন্য গিয়ে ছিল এবং তাকে পুলিশ আটক করে এবং আটক করার পরে আমারা যেতি দেখতে পেলাম যে খালাসি টি তখন পুলিশ টি যখন জর দিল তখন খালাসিটি বলল তার driver টি মদ্দ্যপাণ করে একটি কে ধাক্কা লাগিয়ে ধাক্কা লাগিয়ে সেই বাস টি ধান খেতে পরে যাই driver একটি দোকানে গিয়ে পরে যাই এবং দোকানের আশেপাশের লোক জন জেরা করতে সুরু করে সেই খালাসিটি কে এবং খালাসি টি সব কিছু বলতে লাগলো এবং আমি আর আমার ভাই যখন ওই রাস্তা দিয়ে জাচ্ছিলাম অই আওয়াজ দেখে আমরা বুঝতে পারি যে ওখানে একটি হয়েছে এবং accident হউয়ার কারনে আমরা বুঝতে পারি যে এটি একটি বর সর accident এবং বাস যে driver টি ছিল তিনি সেই spot dead হয়ে যাই এবং বাস এর ভেতরে অনেক passenger ছিল তার মধহ্যে ধরুন কনটা পঁচিশ জন থাকলে তার ভেতরে কুরি জন মতো মারা গিয়েছে এবং গিয়েছে এবং পাচ ছই জন মতো বেচে ছিল এইরকম অবস্থাই বাস িতে আমরা

এবং বাসটির ভেতরে অনেক passenger আহত অবস্থায় ছিল এবং অনেক passenger ই dead হয়ে গেছিলো এবং তাদের family তে জানানোর জন্য তাদের বন accident টি card কথা হছিল এবং তাদের মধ্যে অনেক family র গারি চলে এসছিল এবং রাস্তা জুরে সব লোক জন দেখছিল এবং রাস্তা জুরে সব লোক জন দেখছিল এবং রাস্তা টি ফুল বোঝাই ছিল আবগ্ন রাস্তাটি block হয়ে ছিল খুব এবার এপাশের যাত্রি অপারে জেতে পারছিল না এবং অপারের গাত্রি এপাশে জেতে পারছিল না আর আমাদের যে গন্তব্য স্থির হয়েছিল সেটা আমারা জেতে পারলাম না এই বর সর accident এর কারনে

কিছুখন পরেই একটি media লোক অনেকগুলি media এর লোক জন এসে এখানে reporting করতে লাগছিল এবং reporting টি করার সমই যখন দেখতে পেল একটি লরি এবং একটি বাচ্চার সাথে হয়েছে তখন আরও উরে গেল অদের এবং এখানে অনেক লোকজনের প্রান গিয়েছে অই বর সর accident এর কারনে এবং এই accident টি হবার পরে মারা আরও দেখতে পায়েছি যে ভুল টি ছিল লরি driver টি এবং লরি diver টি ছিল মদ্যপান অবস্থাই এবং মদ্যপান অবস্থাই গারিটি নিয়ন্ত্রন হারিয়ে bus টিকে ধাক্কা মারে এবং বাস্তি একটি ধান খেতের অপর পরে যাই আবং ধান খেতে পরে জাওয়ার পরে অনেক মানুষের ম্রিত্তু হয়েছে এবং অনেক মানুষ ওখান থেকে আহত হয়েছে এবং যেই bus driver টি ছিল তিনি মানে spot dead হয়ে যাই এবং

এবং ওখান থেকে লোকজন আসে পাসের লোকজন যখন স্তে সুরু করল তখন একে একে মানুষ কে সনাক্ত করা সুরু করা হল ওই bus এর ভেতর থেকে বিভিন্ন মানুষ কে বিভিন্ন গারিতে করে বিভিন্ন van করে হাসপাতাল এর দিকে নিয়ে জাওয়া হল এবং hospital নিয়ে তাদের কে সাধারনত ভাবে একটি medical দেয়াওয়া হল এবং medical দেওয়ার সমই কিছু কিছু কিছু মানুষ মারা যাই এবং কিছু কিছু মানুষ বেচে যাই এবং তার মধ্যেও একটি ছিল এটি ছোট শিশু ছিল তাকে আমরা যখন নিয়ে জাছিলাম হাস্পতাল এর ক্ষেত্রে তখন্ম একটি বাচ্চা শিশু বাচ্চা টি রাস্তাই জেতে জেতে খত দুর্ঘট সেই শিশুটি আহত ছিল এবং সেই শিশু টিকে যখন নিয়ে জাছহিললাম হাস্পাতাল এর লখে তখন সেই শিশুটি রাস্তাই মারা আজই এবং আমাদের হাতে আর কিছুই করার ছিল না কেননা সেই শিশু টি প্রচুর পরিমানে আহুত ছিল এবং সে শিশুটির গায়ের থেকে প্রচুর পরিমানে রক্ত খই হয়েছিল এবং রক্ত খই এর কারনে শিশুটির আর আমাদের আর এই আমরা আর বাঁচাতে পারলাম না শিশুটিকে এবং

তাদের family কে সপে দেওয়ার জন্য হয়েছে এবং রাস্তার মাঝকাহ্নে এবং রাস্ত্রার মাঝখানে যখন হয়েছে এই জন্য শিশুটিকেও আবার দিয়ে এলাম এবং এটি একটি বর সর accident তখন প্রচুর বর area নিয়ে এটি হয়েছে এবং area টিতে এমন ভাবে হয়েছে এবং রাস্তাটি পুরো আটকে গিয়েছে এবং এপার থেকে অপারে bus এপার থেকে অপারে যানবাহন গুল জেতে পারছিলো না এবং রাস্তাটি পুরই বন্ধ হয়েছিল প্রায় এই ঘটনাটি ঘটেছে প্রায় সোয়া চারটের সমই এবং সোয়া চারটের সমই যখন court এ যাই তখন আমি বিস্তারিত ভাবে ওখানে উপস্থিত ছিলাম এবং আমারা একটি জরতর আওয়াজ এর কারনে অখানে গিয়ে উপস্থিত হয়েছি এবং উপস্থিত হউয়ার পরে দেখতে পাছহি অখানে একটি বর সর accident হয়েছে এবং বর সর accident হউয়ার পরেই আমরা যখন যাই তখন কিছু মানুষের চিৎকার কিছু মানুষের আওয়াজ আমাদের কানে আসে এবং আওয়াজ আসার পরে আমরা যাই ধান খেতের দিকে এবং ধান খেত দিয়ে যখন যাই

অনেকে তাদের family র বাচ্চাকে আগে বের করে দিছহে তাদের কে বাচানর জন্য এবং কিছু গারি রাস্তার থেকে ডেকে তাদেরকে হাসপাতাল এর দিকে জাওয়ার জন্য আমরা অনুরোধ করলাম তো অনুরোধ টি রাস্তার কিছু লোক মানল এবং গারি ঘোড়া জেন সাধারন ভাবে জেতে পারে এবং রাস্তাটি clear হতো পুলিশ আসলো পুলিশ এসে তারপরে গারিটি সনাক্ত করে রাস্তাটি clear করা হল প্রাই চার পাচ ঘন্তার বাপার ছিল এবং ভোর বেলা থেকে সকাল হল এবং সকাল হউয়ার পরে আরও কাতারে কাতারে লোকজন আরও ভির লাগাতে লাগলো চারিপাশে এবং accident টি আমার জিবনের সবচেয়ে মর্মাহত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

সড়ক দুর্ঘটনায় আহত অনেক মানুষ প্রাণে বেঁচে থাকে ঠিকই তবে হয়তো অনেকে প্রাণ ও হারান সুতরাং আমাদের উচিত অনেক বেশি সতর্ক থাকা তার ফলে সড়ক দুর্ঘটনা হয়তো সত্যিই অনেকাংশে কম হবে